এখানে আমরা দেখতে পাচ্ছি- একটি -শপিং মল এর- মধ্যে অনেক-গুলো সাবান পাতি আছে এবং --

এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জানোয়ার যা উপরা উপরে--